না না আমার কা আমার অন্য কারো কাছ থেকে ছড়ায়নি। তবে আমি তো কিছুদিন যাবত অসুস্থ আছি তো পরিবারের কয়েকজনেও সাথে অসুস্থ হয়েছে। হয়ত বা আমার এখান থেকে ছড়িয়েছে অসুখটা। এরকম ছোঁয়াচে রোগ তুমি বললেই যে ছোঁয়াচে রোগ উম ইয়েটা ঠান্ডা জ্বরটা আসলে ছোঁয়াচে রোগ। তো সে কারণে আমার এখান থেকে ছড়িয়েছে। আর আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার সর্দি জ্বর শুধু ঋতু পরিবর্তনের কারণে না আহ ওইযে একটু ধুলাবালি লাগলে allergy জাতীয় কারণে ধুলাবালি লাগলেও সর্দি লেগে যায়। তো এর আমার এখান থেকে প্রায়সময় আমার ভাই, ছোটবোন আমার সাথে থাকে ওদেরও ছড়িয়ে যায় আমি চেষ্টা করি যতটুক সম্ভব যে ওদের সঙ্গে দূরত্ব বজায় রাখার। তবুও ছোট বাচ্চা বোঝই তো এ~ এসে জড়িয়ে ধরে। তখন ওদেরও সেটা লেগে যায়। আহ

একটু সাবধানে থাকতে হবে আরকি ওদে~ ওদেরকেও একটু সাবধানে রাখতে হবে। ওদেরকে একটু বুঝিয়ে বলতে হবে যে এখন একটা অসুস্থ সময় পাড় করছি সুস্থ হলে অবশ্যই আমরা আবার আগের মত আদর করব, আগের মত থাকব হ্যাঁ এখন তো আসলে। এটাও একটা মানসিকভাবে মন খারাপ করার মতই সমস্যা। তাতো কিছু করারও নেই কারো। হ্যাঁ হ্যাঁ আসলেই সেটা কিছু করার নেই। আহ তবে আমার ভাই বোন যথেষ্ট পরিমাণে বোঝে তাদেরকে বোঝালে বোঝে। তবুও আছে না ছোটো মানুষ বারবার চলে আসে ওই রকম আরকি। এটা তো আহ হবেই কিছু। এর নিজেদের আরকি সচেতন থাকতে হবে, তুমি যেহেতু বড় তোমাকেই বেশি দায়িত্ব নিয়ে আরকি সচেতনতাটা দেখাতে হবে।

যেটা ভালো সেটা~ সেটাও তো তোমাকে দেখতে হবে তাই না? হ্যাঁ সেটাই। আহ অবশ্যই দেখছি আমি তো সবাই যাতে ভালো থাকে সে চেষ্টাই করছি যেহেতু আমি সবচেয়ে বড়। আহ তোমাদের পরিবারে সবাই কেমন আছে তারা কী কোনো অসুস্থতা হয়েছে?

তাদের অসুস্থতা আক্রান্ত হয় নি তবে ওই যে বলেছিলাম যে আমার পেছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে তাদের আসলে মানসিক ভাবে একটু বিপর্যস্ততা চলে এসছে। সেটা আমি এখন ভালো হয়ে যাচ্ছি আস্তে আস্তে তা তা~ তাড়াও খুশি হচ্ছেন। তাদেরও আরকি প্রশান্তিটা ফিরে আসছে আবার আগের মত। তো এইতো প্রিমো। আহ অনেক কথা হল তোমার সাথে। তোমার অ~ অনেকদিন পর খোঁজখবর নিয়ে ভালো লাগল আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে। তুমিও আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করো

অবশ্যই দোয়া করি তোমার জন্য যাতে তুমি খুব দ্রুতই সুস্থ হয়ে যেতে পারো। আর যাতে তুমি আগের মত আবার নতুন করে চলাফেরা করতে পারো তোমার যাতে এখন সব জিনিসই খেতে পারো বিশেষ করে আহ কিছুদিন পর আমাদের গরমের season আসছে তো ice-cream টা খুব বেশি খাওয়া পরবে তো যাতে তুমি খুব দ্রুত ice-cream খেতে পারো। আমি শুনেছিলাম তোমার ice-cream অনেক প্রিয়।

না জেনো আবার ঠান্ডা লেগে যায় ঠান্ডা না লাগলেই হল।

hello, কি খবর? এইতো Arbi ভালো, তুমি কেমন আছো? এইতো Arbi, আমিও ভালো আছি. কি করছো

কিছু না, আমি তো বসে আছি. তুমি কি করছ? আর বইলো না, আমি assignment করতে করতে অস্থির হয়ে যাচ্ছি. কেনো অনেক assignment দিয়েছে নাকি? হ্যাঁ, university তে এত assignment দেয়, প্যারাই প্যারা, আর ভালো লাগেনা.

প্যারার থেকে বড় কখন কি পড়বো এটাই difficult হয়ে গিয়েছে. পড়ালেখার system যে change হচ্ছে দিন দিন, বলার বাহিরে. হ্যাঁ আমাদের education system তা আজকাল অনেক change হয়ে যাচ্ছে, কি হবে সামনে কিছুই বুঝতে পারছি না. হ্যাঁ, তুমি জানো আমার যে বোন, ও inter~ পরীক্ষা দিল November মাসে, গত

November মাসে? inter পরীক্ষা না June July তে হয়? না inter হয় এপ্রিল এ কিন্তু November এ হয়েছে, corona আসার পর থেকে inter, matric, final পরীক্ষা সব উলটপালট হয়ে গেসে. matric পরীক্ষা হয় এখন June এর পরেই, inter হয় November এ December এ এরকম. আচ্ছা, এই অবস্থা না

এখন দিন দিন খুবই কঠিন হয়ে গেছে. আমরা আগে যেভাবে পড়ালেখা করেছি এখন সেটা না, এখন সৃজনশীল কি পদ্ধতি আসলো, সৃজনশীলতো আমার মাথায় ঢোকে না. আঁ

এখনো training নিচ্ছে, সৃজনশীলতার উপরে teacher রাও নাকি এখনো training নিচ্ছে, তো বাচ্চাদেরকে ওরা কি পড়াবে? আর সেই জিনিসই পড়ে টোরে আমরা graduated হয়ে যাইতেসি, কি অবস্থা Arbi আজকাল শুনলাম উম খবরে দেখ~ আ দেখলাম দীপুমনি আমাদের, শিক্ষামন্ত্রী বলছে যে আ পরীক্ষা নাকি আর থাকবে না, আসলেও কি এটা সত্যি? কি জানি? এরকম তো কতবারই বলল যে JSCPC পরীক্ষা আর দিতে হবে না, প্রথম বলেছে JSCPC দিলে আর matric পরীক্ষা দেওয়া লাগবে না, কই JSC ও দিলাম, CST দিলাম, matric দিয়ে inter ও দিয়ে ফেলসি. কই ওইগুলাতো আর উঠাইলো না. আচ্ছা তারপরে decision নিল যে CPSC পরীক্ষা উঠিয়ে দিব, ওইটা ও উঠায়লোনা. এখন শুনতেছি science, commerce, Arts কিছুই থাকবে না. এইগুলো উঠিয়ে দিবে, এইগুলো বলতেই থাকে, কোন decision কে নেবে কে জানে?

পরীক্ষা না হলে তো ওরা আরোই পড়তে চাবে না. তা ই school এ যাওয়ারই যদি পরীক্ষায় না হয়, তাহলে কিভাবে কি করবে? ঠিকই বুঝতেই পারছি না.

পড়ালেখার যে দিন দিন কি অবস্থা হচ্ছে, সামনের ভবিষ্যতের যে কি হবে, Arbi ই জানে. সেটাই, কি হবে আসলেই, education system টা কি down হয়ে যাচ্ছে improve হওয়ার কথা, কি যে করতেছে, কিছুই বুঝতে পারছিনা. এই যে digital করতে গিয়ে আমাদের অ ও online এ দিয়েছিল classes, আমরা এক দেড় বছরের মতন online এ class করেছি . online এই পরীক্ষা দিয়েছি, ও upload করে দিয়েছি question, তখন~ সবাই কি আর পোড়লেই কি online এ, কেউ Google এ search করছে, কেউ বইয়ে search করছে, দেখা গিয়েছে যে তিন চারটা friend একসাথে বসে পরীক্ষা দিচ্ছে online এ, এরকম একটা অবস্থা. তো এভাবে তো আর শিক্ষার মানটা same রইল না.

উম হম অ্যাঁ বেকারত্ব জিনিসটা আরও বেড়ে যাবে এদেশে, এরকম যদি চলতে থাকে. চাকরি পাওয়া কি কঠিন, মানুষ অ্যাঁ CGPA নিয়ে GPA five নিয়ে, golden নিয়ে চাকরি পায় না আর এখন যেই অবস্থা হচ্ছে এগুলার result নিয়ে সামনে বেকার থাকার মতনও option থাকবে না. কি হবে Arbi ই জানে. সেটাই সেটাই. শিক্ষাব্যবস্থা ঠিক না থাকলে তো বেকারতা দিন দিন বেড়েই যাবে, এমনি তো আমাদের দেশে বেকারত্বের কম নাই. তার উপরে এমন auto pass ফলে, পরীক্ষা না থাকলে যারা ভালো student, তাদের জন্য তো এটা খুব কষ্টকর হয়ে যাবে. তাই না? ছোট বোনকে অ class four এ পড়ে, পর কি পড়তো এখন five এ উঠছে, সামনে তার PSC . একটা যে teacher খুঁজতেছি ভালো, teacher পাওয়া যাচ্ছে না, university র student গুলো পড়াতে পারেনা. অংক , english পারেনা, translation পড়াচ্ছে আমার বাচ্চাকে, Google থেকে translator দেখে দেখে পড়াচ্ছে, এরকম একটা অবস্থা হয়ে গেছে, ওরা তো নিজেই পারে না, আর সামনের বাচ্চাদেরকে কি পড়াবে সেই, ওরা তো এখন , কি পড়াবে? আর আজকাল সৃজনশীল, এটাতো মানে দেখা যাচ্ছে আগে যারা যেই system এ পড়ালেখা করেছে, ওই system এর সাথে তো মিল নেই, তো

না এখন আমি চিন্তা করেছি সৃজনশীল জিনিসটা হ্যাঁ একটু tough, তবে জিনিসটা কিন্তু তোমাদের জন্য ভালো. সৃজনশিল এর মধ্যে হয় কি আগে যেমন আমাদেরকে প্রশ্ন দিত, আমরা দেখতাম কাকে বলে, বর্ণনা কর, বিশ্লেষণ কর, করে দিয়ে আসতাম. কিন্তু সৃজনশীলতা এরকম না. সৃজনশীলতা হচ্ছে কি আমার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রশ্নের উত্তর দে~ কে দিতে হতো. সৃজনশীল আমাদেরকে একটা গল্প দিত, যেটা কিনা আমাদের বইয়ের কোন গল্পের সাথে মিল থাকতো, ওই দুইটাকে নিয়ে আমাদের বিশ্লেষণ করতে হবে, এটাতে আমাদের creativity বাড়ে. তো আমি মনে করি এটা আমাদের জন্য ভালই হয়েছে, তবে এই জিনিসটা একটু difficult প্রথমবার যারা পড়বে, যেমন আমরা যখন প্রথমবার সৃজনশীল পেয়েছি, কিছুই বুঝিনি, যেটা কি কিভাবে লিখব না লিখব. তবে এখন হচ্ছে সৃজনশীল আশার পরও আরো নতুন নতুন অনেক নিয়ম-কানুন বের করছে যার~ যেগুলো কি না আসলে প্রয়োজন নেই. কিছু কিছু নিয়ম কানুন এভাবে~ এ অ্যাঁ এরকম আসে যার প্রয়োজন নেই, change হয়েও কোন লাভ হচ্ছে না, উল্টে বাচ্চাদের পড়ার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে. হম হম হম, আর~ আর একটা জিনিস দেখলাম জানো, আমার একটা ভাগ্নে আছে, ও এবার মাত্র nursery তে ভর্তি হয়েছে, ওকে এত এত বই দিয়েছে. বাংলা, আরবি, সাধারণ জ্ঞান, তারপরে হচ্ছে যে তোমার math এর আলাদা, আ ছয় সাত আ অ্যাঁ দশটার মতন বই দিয়েছে, তো এই nursery র বাচ্চাকে দশটা বইয়ের কোন দরকার আছে? বি~ বিজ্ঞান আলাদা, সমাজের আলাদা, ওদের কি আর পড়াবেই ওদেরকে তো অল্প কয়েকটা জিনিস পড়াবে, স~ সেগুলো note করে তারা পড়ালেই পারে, এত বইয়ের তো দেখার দরকার নেই, তাই না? এত বই দেখে তো বাচ্চারাও ভয় পেয়ে যায়, যে

করার আগেই পড়া থেকে মন উঠে যাবে. হ্যাঁ এতগুলো বই দেখলেই তো ভয় পেয়ে যাবে. কিন্তু এত কিছু কি ওরা পড়ায় আসলে? এই বই থেকে তো এতকিছু কিছুই পড়ায় না. অল্প কয়টা জিনিস পড়ায়, তো ওই অল্প কয়টা জিনিস তারা note করে পড়াক. আর এই যে আরবির বই দিয়েছে, সাধারণ জ্ঞান বই দিয়েছে, এতগুলো বই কেনো দিয়েছে? ওরা কি এখনো লেখাই শিখেছে? ওরা তো অ আ ক খ, এক দুই ঠিক মতন লিখতেই পারেনা. তো এই গুলোর বইত তাহলে মুখে মুখে পড়াবে. মুখে মুখে যেহেতু পড়াবে তো বইয়ের তো প্রয়োজন হয় না, তাহলে সুন্দর করে কি করে পড়াবে কেন? আসলে আমার মনে হয় কি সরকারের একবারেই চিন্তা ভাবনা করে, যেগুলো একদম প্রয়োজন, একটা schedule করে সৃজনটা নেওয়া উচিত, then ওটা যত দ্রুত সম্ভব pass করে ওই plan টা~ ওই অনুযায়ী চলা উচিত. এ বছর না ঘুরতে ঘুরতে নতুন সিদ্ধান্ত, বছর যা ঘুরতে ঘুরতেই নতুন সিদ্ধান্ত, এরকম করলে আসলে মানুষের এর ভেতর থেকে serious কাজ করা~ seriousness কাজ করাটা off হয়ে যাচ্ছে, যেমন এখন একটা decision নিচ্ছে, আমরা বিশ্বাস করছি না, কারণ এরকম আগে অনেকবার অনেক ধরনের decision নেওয়া হয়েছে যেগুলো কার্যকরী হয়নি. তো সরকারের উচিত একবারে একটা decision নেওয়া যেটা আর দশ বারো বছরের মধ্যে change না হবে. তাহলে কি হবে ওটার মধ্যে, অ্যাঁ আমল করা শুরু করবে, ওটাকে গুরুত্ব দেওয়া শুরু করবে. আচ্ছা, ঠিক বলেছ, ঠিক বলেছ আসলে. এখন শিক্ষা আ উম, তুমি যেটা বলেছ ওইটা ঠিক বলেছ যে সরকারকে একটা~ একটা সিদ্ধান্ত ভাবে উচিত যে এইভাবে আমরা যদি মানে এ

প্রতি বছর বছর তো শিক্ষাব্যবস্থা change করা যায় না, তাই না?

আর দেখা যায় যে বাচ্চাদের জন্য সবার বা~ সব বাচ্চার brain তো এক না, তাই না? সবাই সব পড়া catch করতে পারে না. তবে একটা জিনিস খুব আমি খেয়াল করেছি, তুমি এটা উম লক্ষ্য করেছ নাকি আমি বলতে পারছি না, শিক্ষার বা~ ব্যবস্থা change হওয়ার সাথে সাথে, শিক্ষা জিনিসটা খুব expensive হয়ে যাচ্ছে. পড়ালেখা করাটা এত খরচ হয়ে যাচ্ছে যে, অনেক খরচ বাবা, মাই আছে বাচ্চাদেরকে পরানোটা কার~ continue করতে পারে না, দেখা যাচ্ছে গিয়ে মেয়ে বাচ্চাদেরকে নিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, ছেলে শিশুদেরকে নিয়ে কাজে লাগিয়ে দিচ্ছে, যার কারনে এত বছর পর ইদানিং দেখতেসি আমি যে বাল্য বিবাহটা বেড়ে যাচ্ছে

ঠিক বলেছ, ঠিক বলেছ আসলে

কি হবে জানিনা শিক্ষার ক্ষেত্রে. সেটাই এখন যে আমাদের শিক্ষার যে অবস্থা, উম দিন দিন শুধু খারাপের দিকেই যাচ্ছে আমরা সব বাচ্চা বাচ্চাদের মুলি উঠেছে ওদের. হ্যাঁ, বাচ্চারা নতুন কিছু শিখতে পারছে না, যেটা শিখছে ওটা ভুলে যাচ্ছে, নতুন দিচ্ছে পুরানটা ভুলে যাচ্ছে, পুরানটা মনে করছে, নতুনটা ভুলে যাচ্ছে, এরকম অবস্থা. আমারই দেখো আমি গত semester এ কি পড়সি আমার কিছুই মনে নেই.

আসতিছে, এটাতে কি পড়ব, এই যে এখন ইদানিং দেখতেসি যে current অনেক যায়, যার কারনে versity র class ও ঠিক মতন করা যাচ্ছে না. generator দিয়ে ও projector এর আ ইয়া complete করা যাচ্ছে না, class ঠিক মতন করতে পারছি না কিন্তু পরীক্ষা time to time হচ্ছে. আবার সবাই pass ও করছি, কিভাবে? ওই Google toogle দেখে লিখছে, যার কারণে দেখাযাচ্ছে আমাদের শিক্ষা অনেকভাবে hamper হচ্ছে. ঠিক বলেছ, ঠিক বলেছ. আমি তো এখনকার বই দেখলে অনেক কিছুই বুঝিনা, কারণ আমাদের সময় যে বই ছিল আর এখনকার যে ভূ-শিক্ষার, আমি অনেক কিছুই বুঝতে পারিনা, অনেক কিছুই catch করতে পারিনা, দেখা যাচ্ছে কি আমাকে নতুন করে আবার

এই যে তিনটা বিভাগ করা হয়েছে science, commerce, arts, science এর student দের প্রত্যেকটা subject র teacher লাগবে, ওটা একদম গুরুত্বপূর্ণ ইয়া~ ওটার সামনে অন্য অন্য যে subject commerce আছে, arts আছে ওদের দাম নেই. এই জিনিসটা আসলে ভুল, প্রত্যেকটা বিষয়ই যার যার~ যার কা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রত্যেকটা বিষয় নিয়েই প্রো~ অ্যাঁ এক একজন মানুষ তাদের career গড়তে পারে এবং প্রত্যেকটা বিষয়ই দেশের জন্য খুব important.

তাকে মানুষ মনে করে যে ও, ও commerce নিয়ে পড়ছে, এটা কোন ব্যাপারই না, এটা সবাই পড়তে পারে, arts নিয়ে পড়ছে Science কে কেবল প্রাধান্য দেওয়া হচ্ছে, আসলে এই জিনিসটা করা ঠিক না, এটাকেও হেয় ও করা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে. হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ, আসলেই. এন্ যে~ যে যেই বিভাগ সেই সে~ উম মানে যার যার~ যার যার জায়গা থেকেই সেই সে~ সেই দিক থেকে আর কি.

পুরুষের বৈষম্য যেরকম এই জিনিসটা change করা হচ্ছে, subject এর ওপর থেকেও এই জিনিসটা change করা দরকার, যার কারণে হয়তো বা সরকার এই decision টা নিচ্ছে যে এরকম আর বিভাগ থাকবে না, science, sommerce srts থাকবে না, পরীক্ষা থাকবে না. হতে পারে, এটা ঠিক বুঝতে পারছি না. এটা আস্তে আস্তে যত দিন যাবে, তখন বোঝা যাবে আমাদের শিক্ষাব্যবস্থার কি হল, আসলে কি অগ্রগতি হলো দেখি কি হয়, তুমি এসো একদিন বাসায়, এই~ আসলে দেখতে পারবে কি ধরনের আমাদের এখন পড়ালেখা change হয়েছে. তোমরা যখন University তে পড়তা একরকম ছিল, এখন আমাদের গুলা change,

হ্যাঁ, আসলে. একদিন এসে দেখা উচিত আসলে কি .

মিলই পাইনা, আমরা আগের পড়ালেখার সাথে কোন মিলই পাইনা.

কোন মিল নেই আগে পড়ালেখার সাথে. মানে five এ যে মনে হচ্ছে যেন five এর অংক করাচ্ছে, না class ten এর অংক করাচ্ছে, এরকম অবস্থা. mathএ এত আমি কখনো ভাবিনি. সেটাই math এর ক্ষেত্রে আমাদের সৃজনশীলতা . একটা বেশ বহু যেটা হয় Math এর, দিয়েছে, multiple choice, math এর জন্য খুবই কষ্টদায় হ্যাঁ সব math তো আর এক minute এ করা যায় না, দেখা যাচ্ছে যে তিরিশটা বহু নির্বাচনের জন্য তিরিশ minute সময় দেওয়া হয়েছে. তো teacher রা বলে যে যেরকম একটা Math এক minute এ solve করা যায় না, এরকম আছে~ এরকমও অনেক MCQ আছে যেটা solve করতে মানে তিরিশ second ও লাগেনা, বা দশ second ও লাগেনা. ওভাবে হম mis-

তবে ব্যাপারটা আসলে এরকমটা না. okay বুঝতে পেরেছি, যাক তোমার সাথে কথা বলে ভালোই লাগলো, আসবো একদিন.

আল্লা Arbi .

hello পূজা

এই তো ভালোই আছি তুই কেমন আছিস বল কি খবর আমিও খুব ভালো আছি রে বলছি শোন না তোর সাথে একটা কথা ছিল হ্যাঁ বলনা বলছি তুই আমাকে ওই অ্যা তুই ঝাল সুজির recipe টা একটু বলতে পারবি রে

বাড়িতে আসবে আমার আ কিছু relatives রা এসছে এবার আমি ওই recipe টি জানি না আমি সহজ করে একটা recipe বলে দিই তোকে

একটা সহজ করে recipe বলে দিই তাহলে

একটা সহজ করে recipe বলে দিই হ্যাঁ কিন্তু আসলে অনেকদিন ধরে আমি ঝাল সুজির recipe টা জানতে ইচ্ছা করছিল তো আমি ভাবলাম একেবারে আজকেরই বানিয়েও নি তোর থেকে জেনেও নেব আমার ভীষণ খেতেও ভালো লাগে আচ্ছা আচ্ছা তো বলি শোন note করে নিস হুম first এ সুজি নিবি সুজিটা আ গরম করাতে সুজিটাকে নাড়িয়ে একটু হালকা লালচে হালকা বাদামি type এর করলেও হবে তুই normally normally রাখলেও হবে একটু গরম করে নিবি আর কি গরম করে side এ রাখবি করাটা তাইতো হ্যাঁ গরম করাতে ওই সুজিতে একটু মানে গরম করে নিবি আর কি কেউ বাদামিও করে কেউ এমনি normally একটু হালকা করে গরম করে নেয়

হ্যাঁ ভেজে নিয়ে side এ রাখবি রেখে করাতে গরম তেল দিবি ঝাল সুজি বানাবি তো এবার পেঁয়াজ দিলি আলু একটু ভেজে নিলি যেমন আলু টালু ভাজে তেমন লঙ্কা ঢেলে ভেজে নিলি জিনিসটাকে side করলি side করে আ এবারে ওই আলু আর পেঁয়াজ লঙ্কার মধ্যে সুজিটা এমনি দিয়ে নাড়িয়ে নিবি noise নাড়িয়ে অনেকক্ষন নাড়তে থাকবি নাড়িয়ে থাকতে থাকতে একটু জল দিয়ে দিবি নুন দিলি হালকা কিছু হলুদ দিলে দিতে পারিস না দিলে না দিতে পারিস যখন আলুটা ভাজবি না তখন হলুদ দিলে দিয়ে দিতে পারিস সুজিতে দিলেও চলে না দিলেও চলে যেহেতু আমি যখন দি আমি অল্প করে আলু পেঁয়াজই দিয়ে দিই তো আমার আর প্রয়োজন পরে না এবারে দুটো একসাথে নাড়তে থাকবি যদি আর কিছু দেওয়ার মতন নেই এই এই কিছুটা হয়ে যাবে তো এবার নাড়াতে থাকবি হালকা যখন শুকিয়ে শুকিয়ে আসবে মানে ঝুরঝুরে type এর হয়ে যাবে মানে জল একটু একটু করে জল দিতে দিতে নাড়াবি জিনিস টা বেশি দিতে হবে না হালকা ঝুরো ঝুরো হয়ে যায় এবার যদি তোর মনে হয় তুই বাদাম যদি কাজু দিতে চাস কাজু তো কাজু দিস আচ্ছা বলছি আমি এটাকে কারি পাতা আর ওই কালো সরষে দিয়ে করতে পারি না আমি অনেক সময় দেখেছি এরকমটা করে হ্যাঁ সর্ষে যখন ওই গরম তেল মানে গরম তেলে আগে ওটা যদি পারিস ওটা ভেজে নিয়ে তারপর দিতে পারিস ভালো হয় না taste টা মানে কারি পাতা দিলে smell টাও খুব সুন্দর আসে যে কোন খাবারই কারিপাতা আর সর্ষে দুটো ভেজে নিলি ভেজে নিয়ে দিয়ে দিলি সুজি করার time টা এ হ্যাঁ তুই কখনো কারিপাতা দিয়ে তুই কখনো কারিপাতা দিয়ে আলুরদম খেয়ে দেখেছিস ভীষণ সুন্দর লাগে মানে ওই normally যেরকম আলুরদমের recipe টা করে তারপরে মানে মধ্যে শুধু কারিপাতা কালো সর্ষে দিয়ে তেলের মধ্যে ভালো করে নেড়ে যেমন আলুরদমের process টা হয় সেরকম আলুটা সেদ্ধটা ছাড়িয়ে ভালো করে দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে যেরকম একটুখানি আমচুর powder যদি দিতে পারিস ভীষণ সুন্দর খেতে লাগবে একটু শুকনো লঙ্কা কারিপাতা কালো সর্ষে আমচুর powder টা দিয়ে আলুরদমটা যেরকম রান্না সেরকম করবি just awesome খেতে লাগে ভীষণই সুন্দর

হ্যাঁ কোনদিনও খেয়ে দেখবি খুব সুন্দর লাগে কারিপাতা দিয়ে যেকোনো আমি দেখেছি যেকোনো recipe খুব সুন্দর লাগবে আলুরদমে কি আলুটা first এ ভাজতে হয় বা সেদ্ধ করতে হয় কিছু ব্যাপার থাকে আলুরদম টা করার জন্য হ্যাঁ শুনতে পেলাম না কি আলুরদম করার জন্য আগে ভাজতে হয় মানে fry করতে হয় বা সেদ্ধ করতে হয় কিছু করতে হয় কি আগে আলুরদমটা যেরকম হয় মানে basically হচ্ছে আলুটাকে সেদ্ধ করে নিতে হয় তারপর তো normally cook করতে হয় আর ওটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে ছালটা তারপরে যেরকম আলুরদম রান্না করে তুই আলুরদম মসলাও দিতে পারিস আরও সুন্দর লাগবে খেতে এখন তো নানান রকমের আ brand এর আলুরদম মশলা বিরিয়ানি মসলা বার হয়ে গেছে এখন easy to cook হয়ে গেছে ব্যাপারটা পুরো readymade ই থাকে শুধু ingredients গুলো দিয়ে দিবি আর একটুখানি recipe র method টা follow করে cook করে নিবি খুব easy process হয়ে গেছে। আচ্ছা ওটা নয় করবো ওটা খাবো এমনি ইচ্ছা আছে মানে আলুরদম আমার চাউমিন খেতে আজকে খুব ইচ্ছে করছিল but আমার recipe চাউমিন রান্না করা খুবই সহজ খুবই মানে just আলুটা কাটবি ভালো করে ধুয়ে নিবি দিয়ে পিঁয়াজটাকে কাটবি লম্বা লম্বা করে তেলের মধ্যে আলু পেঁয়াজ আর যদি ডিম দিয়ে খেতে চাস ডিমটা ভেজে নিবি side এ গরম জল করে তুই একটু চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিবি